এটি অনিমেষ রজকের বাঁধ রোডের ধারে দক্ষিণ বালুচর মালদা জেলায়।

এবং এখানে একটি টাইড সার্ফ দেখা যাচ্ছে। একটি বালতি টাইড সার্ফ এরসঙ্গে ফ্রী আছে এবং একটি ফিনাইল দেখা যাচ্ছে।

এবং এখানে একটি লোক দাঁড়িয়ে আছে মাস্ক পড়ে যিনি জিনিস কিনতে এসেছে।

এখানে দুটি লোক নৌকা চালাচ্ছে এবং নৌকার একজন উম হাল বাইছে এবং অন্যজন মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এই নদীটির জল নীল এবং আকাশ দেখা যাচ্ছে এবং কিছু দূরে একটি পাহাড়ের মত ঢিপি দেখা যাচ্ছে দু তিনটি--

এবং লোকটি অনেক বয়স্ক হয়ে গেছে লোকটির চুল সাদা ও কালো।

সাইড -এ সস ও কেক রাখা হয়েছে।

গার্ডেন -এর মধ্যে সবুজ ছোট ছোট কিছু ঘাস রয়েছে এবং গাছ রয়েছে এবং আকাশ দেখা যাচ্ছে এবং--

এটি-ই পুরো বাঁধানো রয়েছে। এখানে কিছু মানুষজন ছবি তুলছে।

একটু পরে নিশ্চয়ই স্যার ম্যাম -র রয়েছে এই বাচ্চাদেরকে ড্রেস বিতরণ করবে সেটি এখানে দেখা যাচ্ছে।

এটি হলো একটি এ.টি.এম. । এ.টি.এম. -টির রং আছে লাল এবং একটি কাচ কাচ দিয়ে ঘেরা আছে এবং এ.টি.এম. -টির মধ্যে সি.সি টি.ভি ক্যামেরা লাগানো আছে । এখানে দু-তিনটি লোক দাঁড়িয়ে আছে এবং বাইক পার্ক করানো আছে।

এবং এই দরজাটিতে কিছু লেখা রয়েছে এবং এটি স্থাপিত।

এবং এখানে একটি সবুজ ছোট গাছ দেখা যাচ্ছে এবং দূরে অনেক বড় বড় গাছ রয়েছে এবং এখানে বালির ।